item গুলির নাম যেমন দেওয়ার চেষ্টা করা হয়েছে নাম গুলি নিকট এবং নাম দেওয়া একটি নিরর্থক প্রতিষ্ঠা হবে কারণ তাদের পিছনে সাধারণত অধিকার ও সহ অসংখ্য রঙ্গিন বিকল্পও রয়েছে। পুরানো দিল্লির গলি পথে হাঁটুর, এমন কিছু ধনী রা~ ধনী রাস্তার খাবার যা আপনি খুঁজে পেতে পারেন। thank you আচ্ছা এই সুভাষ চন্দ্র বসু সম্পকে তো আমরা সবাই যানি, এই সুভাষ চন্দ্র বসু প্রভাব কি ছিলো? সুভাস চন্দ্র বসু হলো একজন বিশিষ্ট নাম যার কোন পরিচয় লাগে নাহ, ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে বিশিষ্ট ভারতীয় বিপ্লবী ছিলেন তিনি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 সুভাস চন্দ্র বসু কখন জন্ম গ্রহন করেন? সুভাস চন্দ্র বসু তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে দুপুর বারোটা দশ নাগাদ বঙ্গ প্রদেশের উড়িষ্যা বিভাগের কটোক শহরে জন্মগ্রহন করেন দত্ত বাড়িতে।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 সুভাস চন্দ্র বসু উনিশও চব্বিশ সালে দাসের জন্য কোলকাতা মেয়র নির্বাচিত হওয়ার সময় দাসের জন্য কোলকাতা মিনিসিপেল কর্পোরেশন CEO হিসেবে কাজ করেছিলেন । উনিশও পঁচিশ সালের জাতীয়তা বাদীর এক roundup গ্রেপ্তার করা হয়েছিলো মান্দালাতে কারাগারে পাঠানো হয়েছিলো এবং স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার পক্ষে সুভাষ চন্দ্রের ভূমিকা ছিলো অপরিহার্য সুভাষ চন্দ্র বসু কিভাবে কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন সতেরো জানুয়ারি উনিশ একচল্লিশ সালের রাতে কলকাতা তা এলিগেন্ট রোডের বাড়ি থেকে ব্রিটিশ নর নর নজরদারি এড়িয়ে তিনি ভাইপো শিশির কুমার বোসকে সাথে নিয়ে ঘোমহ রেল স্টেশনে বর্তমানে যেটা নেতাদি সুভাষ চন্দ্র বসু ঘোমহ স্টেশন হিসেবে পরিচিত সেখান থেকে বিহার রাজ্যে বর্তমানে যেটা ঝাড়খণ্ড সেখানে পালিয়ে যান ।

উনিশও বেয়াল্লিশ সালে তিনি জার্মানিতে আজাদিন ফৌজে ভারতীয় সৈন্যদের দ্বারা, নেতাজি উপাধি লাভ করেন এবং সেখান থেকে জার্মানি থেকে তাকে ফোন করা হয়েছিলো আচ্ছা আমি যতদূর জানি নেতাজি একজন সেরা নেতা ছিলেন কিন্তু কেনো ছিলেন? তার নিজের সামর্থ্যের উপর দৃঢ় আস্থা এবং স্বাধীন ভারতের সুস্পষ্ট লক্ষ্য নিয়ে নিঃস্বার্থ অনুপ্রানিদের দ্বারা তিনি হয়ে উঠেছিলেন একজন সেরা নেতা কেনো নেতাজিকে একজন অনুপ্রেরনা হিসেবে আমরা মনে করবো কারন নেতাজী সবসময় ভারতকে অদম্য শক্তির আধ্যাত্মিক জাতি হিসেবে বিশ্বাস করতেন । যদিও তিনি উন্নিশ চুয়াল্লিশ সালে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন তার মাধ্যমে তিনি অবিলম্বে ভারতকে মুক্ত করতে তিনি সফল হতে পারেন নি তবুও তিনি আশা হারায়নি কখনো তিনি সেনা সদস্যের জন্য প্রচুর ইতিবাচক কাজ করেছিলেন এবং তারা জাতীর জন্য যা করতে পেরেছিলেন তা কেও করতে পারেননি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

জাতীয় আন্দোলন অংশ জাতীয় আন্দোলন হওয়া উচিত একটু আলাদা প্রয়োজনে মানুষ অস্ত্রের আশ্রয় নিতে পারেন, গান্ধীজী এবং নেতাজির সমস্ত চিন্তাভাবনাই ছিলো আলাদা নেতাজী একজন বিস্তৃত নায়ক কিন্তু কেনো?

আর আজাদিন ফৌজের গঠনের দিকে পরিচালিত ঘটনা গুলি তাকে একজন বিস্তৃত নায়ক হিসেবেই দ্বার করিয়েছে। তাহলে সুভাষ চন্দ্র নিশ্চই কারোর থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এই অনুপ্রানিত কে করেছিল তাকে? সুভাষ চন্দ্র বসু তার স্কুলের প্রধান শিক্ষকের দ্বারা গভীর ভাবে প্রভাবিত হয়েছিলো তার মূল্যবোধ তার নৈতিক আহ মূল্যবোধ তার প্রকৃতির প্রতি ভালোবাসা তার স্বাধিনতা

চরম অনুভূতি তাকে দিয়েছিলো। আচ্ছা সুভাষ চন্দ্র বসুকে এই নেতাজি উপাদিত্ব দেওয়া হয়েছিলো কিন্তু কে দিয়েছিলেন? নেতাজী উপাধি তাকে দেওয়া হয়েছিলো আহ যতদূর আমি জানি রবিন্দ্রনাথ ঠাকুর দেশ ও জনগণের প্রতি তার সেবার স্বীকৃতি সরূপ নেতাজি সুভাষ চন্দ্র বোসকে দেশ ও নায়ক উপাধি দিয়েছিলেন এবং তার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

করান নেতাজি কারন সুভাষ চন্দ্র বোস ছিলেন ভারতের একজন মহান নেতা । তার দেশ বাসির প্রতি দেশভক্ত এবং স্বাধীনতার সংগ্রামী হিসেবে তার আত্মপ্রকাশ তাকে নেতাজী হিসেবে গড়ে তুলেছেন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 যতদূর আমি জানি জনগণ আহ জনগণ ও মনের মত আমাদের যে সঙ্গীত সেই সঙ্গীতটাই নেতাজীর খুব প্রিয় গান ছিলো বা দিল্লি চলো শিরোনামের একটি বিশেষ অ্যালবাম ও তিনি বের করেছিলেন সুভাষ চন্দ্রতো এতো বিখ্যাত একজন মানুষ তাহলে তার গুনাবলি গুলো সম্পর্কে তুমি কি বলতে চাও যে তার কি কি ভালো গুন ছিলো । সুভাষ চন্দ্র বোসের নিন্মলিখিত গুনাবলি গুলি ছিলো যেটাতে তিনি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিলেন নেতাজীর নেতৃত্বের গুনমান নেতাজির মানে সম্মানিত নেতা তিনি তার দেশ প্রেম সুভাষ চন্দ্র বসু ছিলেন দেশ প্রেমিক, মহত্মা গান্ধী তাকে দেশো প্রেমিকদের দেশ প্রেমিক বলেছেন তিনি হাজার হাজার যুবক নারীকে অনুপ্রানিত করেছেন।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 মোহন দাস গান্ধী এবং জহরলাল নিরু নেতৃতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বছরের পর বছর অস অহিংস প্রতিরোধের ফলে উন্নিশ সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা হয়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 আচ্ছা এই বিশ্বে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা কে? মহত্মা গান্ধী ছিলেন একজন আইনজীবী এবং তিনি ছিলেন একজন উপনিবেশিক বিরোধী জাতীয়তাবাদী এবং রাজনৈতিক বোধ যুক্ত। সুভাষ চন্দ্র বোস ছিলেন বহু নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় স্বাধীনতার সংগ্রামীদের মধ্যে একজন, ভাগদ সিং সর্দার বল্লব ভাই পেটেল, জহর লাল মেহেরু, বাল গঙ্গাদা তিলো, লালা রাজপথ রায়, রানী লক্ষ্মী বাই

আচ্ছা নেতাজি তো অনেক স্লোগান দিয়েছিলেন তার মধ্যে দুইটি স্লোগানের কথা বলো

আচ্ছা এই নেতাজির জন্মদিন পালিত হয় কেনো? নেতাজী সুভাষ চন্দ্র বসুর জয়ন্তী বা সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আমরা তেইশে জানুয়ারি পালিত করি এবং সেই দিনটাকে আমরা স্বাধীনতার সংগ্রামীদের একজন হিসেবে নেতাজী যেহেতু আত্মপ্রকাশ করেছিলেন সে জন্য আমরা তার জন্মদিনটা পালন করি

আহ যতদূর জানা যায় এগারো বার তিনি জেল খেটেছিলেন

আচ্ছা যতদূর শুনেছি নেতাজী নাকি তার শিক্ষক কে ধরে মারধর করেছিলেন একবার কিন্তু কেনো মেরেছিলেন কারন নেতাজী তার শিক্ষক কে মারধর করলেন কারন যে শিক্ষক বর্ণবাদী এবং ভারতীয় ছাত্রদের প্রতি দূর ব্যবহার এবং দূর ব্যবহার আচরনের কারনে সুভাষ চন্দ্র বসু তার ইতিহাসের অধ্যাপক কে শারিরিক ভাবে লাঞ্ছিত করেছিলেন। আচ্ছা নেতাজী হঠাত ভারত ত্যাগ করেছিলেন গোপনে কিন্তু গোপনেই কেন করেছিলেন?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 তাকে তার ছয় সহযোগী পাঁচজনের থেকে আলাদা করে শুধুমাত্র একজনকে তার সাথে ভ্রমন করার অনুমতি দেয় সে জন্য নিজেকে বাঁচাতে বা এদের প্রত্যেকে নিজেকে বাঁচাতে নেতাজি

আচ্ছা ভগদ সিং কেনো ঈশ্বরে বিশ্বাস করতেন নাহ তোমার কি মনে হয়?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

সেহেতু তার কাছে ধর্ম তার রাজনীতিকে উদ্দেশ্য করেই সব চলতো হ্যাঁ, বাবু। হাওড়া station এ বারো ঘণ্টা waiting ভোরবেলায় ট্রেন এল দিয়ে। হম হম দিয়ে তারপর waiting room এ আমরা ইয়ে করলাম। dress change করছিলাম। মনে আছে?

আমাদের সাথে একটা, ট্রেন এ একটা ফৌজি family ইয়ে করছিল। উম journey করছিল আমাদের সাথে। একটা ফৌজি family

এই মা, তার মাকে নিয়ে যাচ্ছিল। নতুন retire করে, ইয়ে, transfer হচ্ছিল। প্রচুর luggage পত্র নিয়ে।

আর একটা ফৌজি সে ট্রেনে, station এ নামতে পারল না ট্রেন ছেড়ে দিল। ও হ্যাঁ luggage গুলো ফেলতে ফেলতে যাচ্ছিল যে দিয়ে অন্য station এ নামল

দুটো দিন আমাদের এইভাবে দেখতে দেখতে কেটে গেছিল তোর মনে আছে?

তোর পরীক্ষার ইয়ে hall টার কি নাম ছিল বলতো পরীক্ষার centre টার?

কি দারুণ ছিল ইউনিভার্সিটি টা চারিদিকে ফুলের বাগান ওইখানে সেই ছোট ছোট

conference hall hall টাও কত সুন্দর

দুদিন পর কোথায় গিয়েছিলাম তোর মনে আছে? উদয়পুর

হ্যাঁ

tour টাতে গেছিলাম পরের tour টাতে

মাউন্ট টাবুতে গিয়ে তো সেই বাসে এই গাড়িতে করে গেলাম দিয়ে তোর শরীর খারাপ হয়ে গেছিল

দিয়ে সেই উপরে পাহাড়ে উঁচু একটা পাহাড় তার মধ্যে একটা পাথরের মন্দির ছিল কি দারুন মন্দিরের কারুকার্য গুলো

মার্বেলের সব কারুকার্য তোর মনে আছে?

আর কোথায় যেন গেলাম ওখান থেকে, একটা হনুমান মন্দির ছিল অনেক উঁচু সিঁড়ি দিয়ে উঠে

যাওয়া আমাদের কোন plan ই ছিল না

ট্রেনের ticket পাচ্ছিলাম না দিয়ে ওইখানে সে ভারত সেবাশ্রমে থেকেই গেলাম থেকে গেলাম

হ্যাঁ দিয়ে গাড়িওয়ালা টাকে বললাম যে যে ইয়ে ভারত সেবাশ্রমের মহারাজ জি কে জিজ্ঞাসা করলাম যে কি করা যায় এখানে বসে বসে ট্রেনের ticket পাচ্ছিনা আমরা মহারাজ জি বললেন যে তোমরা একটা কাজ কর এখান থেকে কাঁথি উদয়পুর টা তোমরা ঘুরে এসো

হম একদিনের মধ্যেই তোমাদের উদয়পুর ঘোরা হয়ে যাবে

সেই ইয়ে বিদেশি ছেলে মেয়ে গুলো সব বসেছিল ওখানে

driver কাকুটা এল দিয়ে একসাথে বসে সব খেলাম তারপর দিনকে ভোরবেলায় ইয়ে মন্দির কি বাঁকেবিহারী মন্দির সব গেলাম হ্যাঁ হ্যাঁ

সত্যিই আমাদের ওই tour টা একদম মনে রাখার মতন tour বল

হম তোর আর কি কি মনে আছে ওখানে? আমার উদয়পুরের palace ট্যালেস সবি মানে খুবই ভালো লেগেছে ওখানে সেই উম এক ভদ্রলোক গল্প করছিল যে এখানে আহ আহ বিয়ে হয় এক রাতে তিন lakh টাকা নেয় শুধু

movie ও shooting হয় ওখানে

boat এ করে গেলাম আমরা দেখতে সালমান খানের একটা cinema র shooting হয়েছিল ইয়ে জাবানি হ্যাঁয় দিওয়ানি হয়েছিল

দিয়ে আর palace টা, উদয়পুর palace টা কত সুন্দর বলো

ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আমাদেরকে সব তারপরে ওখানে খাবার গুলো খেলাম কত কি ময়ূর ময়ূর দেখ

ফেরার সময় ধোসা না কি খেলাম সেই হম তারপরে মাউন্টতাবুতে সেই কত কি কিনলাম আমরা ওই কম্বলগুলোকে চিকু চিকু করে বিক্রি করছিল হ্যাঁ চিকু নেবেন চিকু আসুন আসুন চিকু চিকু আমরা ভাবছি চিকু আবার কিরে বাবা গিয়ে দেখছি সেই rack গুলোতে কম্বল গুলোকে দারুন view ছিল কিন্তু এই আহমেদাবাদে যে আহ ইয়েতে তে আশ্রমটা তে ছিলাম সে আশ্রমের কাছেই গঙ্গা টা ছিল সকালবেলা উঠে চলে যেতাম গঙ্গার ধাক্কায় ধার টাই । আমরাও গিয়ে দেখেছিলাম ঘর পরীক্ষা দিয়েছিল রাত্রে বেলায় এই রাত্রে বেলায় প্রতিদিন আমরা তরমুজ খেতাম শসা খেতাম ওখানে ভালো খাবার পাওয়া যেত না মুড়ি নিয়েছিলাম সঙ্গে করে তারপরে তোর কি বলে ছাতু শরবত খেতাম সকালবেলায় উঠে ছাতু খুঁজছি কেউ আর ছাতু আর বুঝতে পারছে না মনে আছে

ছাতুটা কি হয় হম কার বাড়ি গেলাম একটা সেই টুটুল দাদার বাড়ি ওখানে

গোটা park টা toy ট্রেনে করে ঘুরলাম দিয়ে এসে টুটুল দাদাকে মিষ্টি কিনে দিলাম কত ওখানে

আর তোকে মিথ্যা করে বলেছিলাম যে বিমানে চাপতে পারে না অনেক পয়সা লাগবে বলে তোকে ঢপ দিয়ে চালিয়ে দিয়েছিলাম

টিকিটের অনেক দাম আমাদের অত পয়সা ছিল না জীবনে চাপতে পারেনা ও আমরা ট্রেনে করেই যাবো সে ট্রেনে ফিরতে ফিরতে বিশাল চরম জ্বর মনে আছে জ্বর বমি তারপরে সেই ডাক্তার রোগী এসে দেখ দেখলো দিয়ে আস্তে আস্তে দেখছি ছোট ছোট লাল লাল গলায় কি বেরোচ্ছে দিয়ে বিশাল পক্স হয়ে গেল বমির মধ্যেই বাড়ি এসে তুই উম ইয়ে কে দেখিয়ে নিয়ে এলি সুশীল রায় চৌধুরীকে

দিয়ে সুশীল রায় চৌধুরী বললো এটা পক্স পক্স তো দিয়ে আমি vote দিতে গেলাম না বিশাল পক্স হয়েছে বলে দিয়ে তারপরে তোর কি বলে দুদিন পর সাথী দিদির বিয়ে আমাদের কি কান্না সাথী দিদির বিয়েতে যেতে পারলাম না তুই গেলি ঠাম্মা দাদু হ্যাঁ সাথী দিদির বিয়েতে গিয়ে কত মজা করলি ওখানে আমরা এখানে বসে বসে কাঁদলাম। তোর বাবা যায়নি তুই দাদু ঠাম্মা পায়েল দিদি বাপন দাদা সাথী দিদির বিয়েতে কি করেছিল বল ওরা? কত জাযযমক করেছিল ঘুরে এসে আমরা আর যেতে পারলাম না সাথী দিদির বিয়েতে পরীক্ষার result পেলি জানতে পারলাম আমি দিয়ে

তোকে ভালো college ভর্তি করলাম এখন কি করছিস চাকরি করছিস কত বছর হয়ে গেল

এই দেখতে দেখতে এই college ঢুকলাম এই তোমার চাকরি করা হয়ে গেল ছয়-সাত